এই ছবিতে একটি রাস্তার ছবি যেখানে একটি প্যান্ডেল -এর মতো ছবি টাঙানো রয়েছে। সামনে দুটি লোক পিঠে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছে।

এবং তার পাশে মেইন পোস্ট অফিস ভারতীয় ডাক বই লেখা রয়েছে।

এই ছবিতে এই টেবিল -এ অনেক কাগজ পত্র দেখা যাচ্ছে সামনে একটি ক-কম্পিউটার রয়েছে।

একটি সাইন বোর্ড রয়েছে। সামনের দিকে খুশ পরগনা অটো রিক্সা অপারেট ইউনিয়ন লেখা রয়েছে।

চাম্বুলেন্স -এর দরজা খোলা রয়েছে এবং ওপরে সাদা-নীল একটি পিছনে বিল্ডিং রয়েছে। যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ লেখা রয়েছে।

গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এ.টি.এম. লেখা রয়েছে।

শপিং মল -টি তে ছেরে চলে গেছি। সে সামনে একটি গার্ড দাঁড়িয়ে রয়েছে এবং প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে।

এটা একটি চিড়িয়াখানার ছবি যেখানে চিতা বাঘের ছবি লাগানো আছে এবং লিওপার্ড চিতাবাঘ বলে লেখা রয়েছে।

এই ছবিতে তিনিটি সাইন বোর্ড দেখা যাচ্ছে। ওপর একটি বি.ও.আই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |

এবং একটি সাইন বোর্ড আছে চারুচন্দ্র কলেজ -এর তার পাশে একটি সাইকেল একটি স্কুটি রয়েছে।

এই ছিবিটি একটি ব্যাঙ্ক -এর ছবি যেখানে সাইন বোর্ড -এ ভারতীয় স্টেট ব্যাঙ্ক লেখা রয়েছে। এটা হচ্ছে হিন্দি বাংলায় লেখা রয়েছে।

এটি একটি শপিং মল -এর ছবি যেখানে সাইন বোর্ড -এ ইট পাওয়ারফুল লেখা রয়েছে।

এখানে অনেক রকমের জিনিস রয়েছে ওয়াশ জিনিস রয়েছে।

একটি স্টল -এ লেখা আছে ফুড কোর্ট এবং জল পাওয়া যাচ্ছে। কিছু লোক হাঁটছে। একটি লোক ছবি তুলছে।